এ ছাড়াও কেনাকাটা করতে আমাদের সকলি বা কার না ভালো বলে বলুন কেনাকাটা করতে চাইলেই কি আর কেনাকাটা করা যাই বা সেটা সম্ভব তা কিন্তু একে বারেই নয় shopping এর জন্য আমাদের হাতে প্রয়োজন অনুযায়ী বা প্রয়োজন মতন খরচ করার যোগ্যতা মতন আমাদের কাছে পর্যাপ্ত পরিমান balance থাকতে হবে শুধু তাই নয় আমরা আমাদের budget বা balance এর থেকে বেশি পরিমান কেনাকাটা করে ফেললে আমরা কিন্তু আমাদের ভবিষৎ এ সঞ্চয় আর এর জন্য অনেক অসুবিধা এবং অনেক সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং আমাদের কেনাকাটার সময় এই জিনিষটা খেয়াল রাখতে হবে যাতে আমরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কেনাকাটা না করে ফেলি তাই যে টুকু প্রয়োজন সে টুকুই কেনাকাটা আমাদের সকলের করা উচিত শুধু মাত্র তাই নয় কেনাকাটা করলে আমাদের সকলের ভালো যেমন থাকি তেমনি কেনাকাটা করলে ভবিষৎ এ আমরা কিন্তু অসুবিধাতেও পড়তে পারি কিরকম অসুবিধাতে আমরা পড়তে পারি অসুবিধাটা হলো প্রয়োজনের তুলনায় যে টুকু প্রয়োজন সেটুকু shopping করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে টাকা সেই টাকার তুলনায় যদি আমরা অতিরিক্ত খরচ করে ফেলি বা সেই budget এর তুলনায় আমরা যদি তার থেকে বেশি খরচা করে ফেলি তাহলে পরে পরবর্তী কালে আমাদের এই নানান ধরণের সমস্যার কিন্তু সঙ্গী স্মুখীন হতে হবে যা আমরা কিন্তু কেওই চাইনা

অতিরিক্ত shopping করা আমাদের কারোরই উচিত নোই এবং উচিত বলে আমরা কেউই প্রয়োজনবোধ করিনা তাই কেনাকাটা বা shopping করার সময় এই জিনিসটি মূলত আমাদের খেয়াল রাখতে হবে যাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ আমাদের যাই বা অতিরিক্ত জিনিস কেনা যেন আমাদের না হয়ে যাই

সকলেরই রাখা উচিত তাই শুধু মাত্র যেটুকু প্রয়োজন সেটুকুই কেনাকাটা করা দরকার এটার জন্যই যে যাতে আমাদের ভবিষৎ টা এবং যত দিন যাবে ভবিষৎ এর দিকে আমরা এগোতে থাকবো এবং ভবিষৎ এর দিনটা আমাদের সুন্দর এবং সুখময়

তাই আমরা প্রত্যেকেই এবপং সকলেই এই দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় বা প্রয়োজন ছাড়া জিনিস কিনার কোনো দরকার নেই এ ছাড়াও প্রয়োজন অতিরিক্ত জিনিস কিনেই বা লাভ কি

সেই কেনা কাটা করতে পারি কেনাকাটা করা সম্ভব নোই কেনাকাটা করতে গেলেও টাকার খুব প্রয়োজন কোনো online কিন্তু আমাদের টাকার প্রয়োজন যা আমরা প্রত্যেক কেই কম বেশি রোজগার করে থাকি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের রোজগারের থেকে আমাদের কেনাকাটার দিকের খরচটা যাতে বেশি না হয়

এছাড়াও এই কেনাকাটার জন্য আমাদের নানান জায়গায় নানান অসুবিধার সৃষ্টি হয় যাতে করে এই অসুবিধার সৃষ্টি গুলি যাতে না হয় তার জন্য আমাদের বুঝেশুনে

তাই প্রয়োজন অনুযায়ী অনুযায়ী খরচা করা দরকার এবং এই কেনাকাটার ওপর হাল ধরাটাই আমাদের সকলের মূল উদাস এবং মূল কাজ কারণ এই কেনাকাটার উপর যদি আমরা নিজেরা control করতে না পারি পরবর্তী কালে আমাদেরই নানান সমস্যার স্মুখীন হতে হবে কেনাকাটা এমনই একটা জিনিস যা আমাদের সকলকে ভালো থাকতে এবং মানসিক ভাবে ভালো থাকতে সাহায্য করে তাছাড়া কেনাকাটা এমনই একটা জিনিস যা আমাদের মানুষিক এক স্বস্তির এবং সুস্থ থাকার জিনিস আর তাই আর তাই কেনাকাটা আমাদের সকলের কম করে প্রয়োজনের বেশি করা উচিত নয় আমরা প্রত্যেকেই আমাদের স্বার্থ কতটা

অথবা সামর্থ কতখানিক

সকলেই কমবেশি ভালো মতন জানি তাই এই সামর্থের বাইরে গিয়ে বা সামর্থের বেশি কেনাকাটা করা আমাদের উচিত নোই তাই সামর্থ অনুযায়ী কেনাকাটা করে আমাদের বুদ্ধিমান এর কাজ হবে এছাড়াও সামর্থের বাইরে গিয়ে খরচা করলে তা আমাদের ভীবিষৎ এ অনেক রকম এবং নানান রকম

এছাড়াও কেনাকাটা এমনই একটা জিনিস যা আমাদের নিজের সামর্থ অনুযায়ী

উচিত এবং করাটাই সঠিক আমাদের বা আমরা সকলেই কমবেশি প্রত্যেকেই কেনাকাটার জন্য অতিরিক্ত পরিমান খরচ করে থাকি এই অতিরিক্ত খরচ আমাদের

আমাদের সুন্দর হয় তার জন্য আমাদের বর্তমান খরচের ওপর রাশ টানা দরকার বা রাশ টানতে হবে এ ছাড়াও অতিরিক্ত কেনাকাটা আমাদের জায়গার পরিমান থেকে বেশি হয়ে গেলে সেই জিনিস গুলি রাখাও কিন্তু আমাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে কারণ আমাদের জায়গার তুলনায় আমরা যখনি অতিরিক্ত কোনো জিনিস কিনে নিই বা কিনে ফেলি তা আমাদের পক্ষে কিন্তু ভালো না বা ভালো হয়ে উঠতে পারেনা কারণ প্রত্যেক জিনিস এর খারাপ ভালো থেকে থাকে এবং এই খারাপ ভালো নিয়েই আমরা দৈনন্দিন জীবনের এবং দিনের এই ওঠাপড়া ঝড়ের জীবনের আমরা কিন্তু বয়ে চলেছি এবং সারা জীবন কিন্তু আম আমরা যদি আমাদের কেনাকাটা বা অতিরিক্ত কেনাকাটা কেনাকাটা যদি আমাদের আয়তের মধ্যে বা কবচের মধ্যে থেকে থাকে তাহলে খুবই ভালো এবং শোচনীয় জিনিস যদি সেই হিসাব নিকাশ আমাদের খরচের বাইরে বেরিয়ে যাই বা দৈনন্দিন হিসাবে বাইরে যদি চলে যাই তাহলেই কিন্তু আমাদের জীবনের সমস্যার সৃষ্টি হবে যা আমরা কখনোই নিজের জীবনের সাথে বা নিজের সাথে করতে পারবোনা কারণ দৈনন্দিন জীবনে আমাদের পথ চলাটাও কিন্তু সমান ভাবে জড়িয়ে রয়েছে তাই দৈনন্দিন জীবনে আমাদের কেনাকাটার উপর রাশ টানাটাই কিন্তু স্নেহ তাই খারাপ ভালো মিশিয়ে ভবিষৎ এর কথা চিন্তা করেই আমাদের ভবিষৎ এর জন্য shopping করতে হবে বলল বরং অনু দি বলে ডাকবে আমাকে? কেমন তারপরে গুলতি টা এক হাতে ঘুরাতে ঘুরাতে আচমকা বাড়ির দিকে সাই সাই করে ছুটে চলল বুঝি গাড়িটা তখন একটা বাছুর হয়েছে বাড়িতে দেখি মায়ের মুখেই পাড়ার লোকেরা এক জিনিস জানতে পারলো আবার গায়ে ফিরে এসেছে বলাই পাগলা তবে এবার শীতে নাকি আর টিকবে না। হাত পা ফুলে গেছে আহা দেখলে নাকি শেয়াল কুকুরেও মায়া হয়। বলতে বলতে দেখি মায়ের গলাটাও ধরে আসে তারা ছোট ছোট ছেলে মেয়েরা সব পরী কি মড়ি করে ছুট লাগায় বলাই পাগলা কে দেখতে, চাপার মা গালে হাত দিয়ে বলে কি কপাল বলতো বেচার মা আহারে কি বাড়ির ছেলে আজ ওর কি অবস্থা? বেচাও বোধায় বলাই পাগলা কে দেখতে গেছে তাই কাছাকাছি কোথাও নেই সবই শুনতে পাচ্ছিলাম খুব ছোটবেলায় একবার বোধহয় দেখেছিল বলাই পাগলা কে তখন দারুন ভয় করত ওর মাঝে মাঝে দিদিকেও ভয় দেখাতো ওই যে বলাই পাগলা আসছে এই দিদি পালিয়ে আয় দিদি ভয়ে জড়োসড়ো হয়ে আছে ভাবলে এখন আর মজা লাগেনা বড্ড মন কেমন করে বলাই পাগলার বাবা ছিলেন পাঠশালার পন্ডিত বাবার মুখে শুনেছে, মুখোজ্জদের দারুন নাকি নাম ডাকছিল একসময় ওই যে বড় পুকুর পুকুর খেলার মাঠে সব ছিল ওদের জায়গা ওর কাছে পিঠেই যে যে শিব মন্দির জনার্দনের আগছোলা সবই একদিন ছিল বলাই পাগলাদের এখন সব নগেন দত্ত কিনে নিয়েছে। পেটের দায়ে দেবত্ব সম্পত্তি ও দানপত্র বেঁচে খেয়ে গেছে মধু পন্ডিত দেবসেনার দিকেও নগেন দত্তের এখন মুখটা শুকিয়ে যায় উনি অনেকবার শুনেছে বলাই পাগলাদের কথা উঠলেই নগেন দত্তের মুখটা কেমন যেন বাংলার প্যাঁচার মতো হয়ে যায় । তেলে বেগুনে জ্বলে ওঠে কথার মতন যেন চলে ওঠা মানুষটা তারপর কপালে জুটেছে চোখ তুলে বলে, প্রাপ্ত পরেশটা পাপ মধু মুখার্জির জায়গা কিনে আমরাও কি কম ছাড়ছি আমরাও কি কম ছাড়ছি মানুষটার মুখ চেয়ে মায়ায় পড়ে তো এত জায়গা কিনলাম ওমা এখন দেখছি বাংলা বেরোচ্ছে দেবসেনা ফকির হয়ে বসে আছি সারাদিন ধরে পাগলার অনেক আরো অনেক খবর আসে কানে শুনি সেসব শুনতে পাই দেখি যাওয়ার রাস্তায় একটা ভাঙ্গাচালা ঘরে সে আশ্রয় পেয়েছে। যেখানে চায়ের দোকান ছিল আগে এখন কুকুর শেয়াল শুয়ে থাকে সুযোগ পেলে সেইখানে শেষ পর্যন্ত গায়ের ছেলেপেলেদের তারা খেয়ে একটু গিয়ে শুতে পেরেছে বলাই পাগলা। কোন আর ঘরে থাকতে পারলো না কিছুতেই result বেরোনোর পর স্কুলের ছুটি পড়ে গেছে। তাই ওদিকে যেতে গেলে এমনি যেতে হবে এখন কিন্তু কাউকে একটা সঙ্গে নিলে ভালো হতো। চাপার কথা মনে পড়ল না ও যাবে না এবার fail করার পর আর একদিনও এই ছায়া মাড়ায়নি এখন আর কি করবো pass করেও পাড়ায় থাকতে হচ্ছে চোরের মত চাপার মা কত রকম মানসিক করেছিল মেয়ের জন্য কত দেবতাই মুখ তুলে তাকাননি কোন দেবতাই মুখ তুলে তাকাইনি তাই বেচার মার কাছে সেদিন সাতকাহন করে নিন্দামন্দ করছিল ভগবানের ঠাকুর-দেবতারাও নাকি না হলে যারা খেতে পায় না পেট ভরে এটো জামা পড়েই school যায় বই কিনতে পারেনা তারা সব number পায় কি করে? বেচার মাকেও দেখে তাই ভগবানের বিচার সভা শুনতে হলো তিনি সব শুনতে পান বুঝতে পারে কিন্তু কাউকে কিছু বলে না। একলা একলাই কিন্তু তবুও এক সময়ে এক এক সময়ে মনের কথা বলার জন্য ছটফট করে তখন একজন বন্ধুকে খোঁজে কিন্তু পায় না বন্ধু না হলে বাচতে পারে মানুষ কোন আর একদিন যদি প্রশ্ন ওঠে আপনি বেরিয়ে এরপর বাড়ি থেকে পুকুরপাড় থেকে কিছু নেয় কটা চুপিচুপি বলে তোর কাছে যাব তুই ভাব চোখে চোখ রেখে মুচকি হাসে আটকাতে পারে না ঠোট দুটোই শ্বাসকে এটাও কথা বলে ওঠে বলাই পাগলাকে কোনদিন

মাথা খোলা চুল এক মাথা চুল কোটরে বসা গোলাপি চোখ ডান হাতে আবার ঘা হয়েছে ডগ ডগে মাছি উড়ছে সেখানে গায়ের গন্ধে সামনে দাঁড়ায় কার সাধ্যি? এর মধ্যেই তো বেশ শীত পড়ে গেছে কিন্তু কি আশ্চর্য বলাই পাগলার শীতে যেন ভয়ই নেই খালি গায়ে শুয়ে আছে সকাল থেকে। মাঝে মাঝে হাসতে হি হি করে কখনো বলছে যুদ্ধ করবো কেন আমি কি পাগলা অনুর দিকে চোখ পড়তেই কি আশ্চর্য বলাই পাগলা যেন কেমন বোবা হয়ে গেল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল অনেকক্ষণ তারপর একসময় কি হলো কে জানে শুকনো চোখ দুটো ভিজে গাল বেয়ে গড়াতে লাগলো কান্নার ফোঁটা অণু আর চুপ করে থাকতে পারলো না বলল ও বলাই দা কাঁদছো কেন শীত লাগছে বলাই পাগলা তবু কেদেই চলল অণু আরেকটুখানি কাছে সরে গিয়ে গেল হুট করে কাছে নিজের গায়ে চাদরটা খুলে বলাই পাগলার গায়ে দিয়ে পরালো তোমার খিদে পেয়েছে এবার যেন গোটা তারণ তলী চমকে গেল গা টায় চমকে গেল ছেলেমানুষের মতন হাউ হাউ করে কেঁদে উঠলো বলাই পাগলা কোনরকমে উঠে বসলো তারপর কেন কিরকম পাথর হয়ে গেল হঠাৎ অনু আর একটু পিছিয়ে এলো এবার মিতা কানে কানে বললে বাড়ি চ মেজদি মা বকবে বলাই পাগলা আর থাকতে পারলে না

প্রকাশ করতে পারে না অথচ অনুভব করে মনের মধ্যে পা আটকে যায় মাটিতে মিতা হাত ধরে টেনে টেনে এক পা সরাতে পারে না মেজদিকে অনু সহজে ছাড়বেনা বলাই পাগলা সঙ্গে আরো কথা আছে তার তাই আবার বললে বলো না তোমার খিদে পেয়েছে এবার সে মাথা নেড়ে বলল না তাহলে বিশ্বাস করো বলাই পাগলা অনেকটা অনেকদিন বাদেই যেন ভালো মানুষের মতন কথা বলতে চাইছে আজকে তাই দম নিচ্ছে ভালো করে ফ্যালফ্যাল করে অনুর আপাদমস্তক দেখে নিল একটু তারপর বললে আমার মায়ের মুখখানা ঠিক তোমার মতন দেখতে ছিল ঠিক তোমার মতনই চোখ ছিল অমনি টানা টানা যেন কাজল ভরা কাজল পড়া কতকালের বিশ্বাস কর বলাই পাগলা মায়ের দগ দগে ঘায়ের ওপর মাছি গুলোকে তাড়াতে তাড়াতে আবার কেঁদে ফেলল ঝরঝর করে, গলা বুঝে আসছে বুকেও বোধহয় খুব কষ্ট। তবু কথা থামেনা বেরিয়ে আসে আবার আমি জানতাম মায়ের নিজের হাতের বসানো গাছপালা সাধের পুকুর বকুলতলার মাঠ যেনাতলের মন্দির এসব ছেড়ে মা আমার সঙ্গে থাকতে পারেনা ঠিক আসবে ঠিক আমি বলছি জানতাম অনু আর দাঁড়াতে পারে না শীতের বেলা যায় যায় করছে তখন ধোয়ার মতো কুয়াশার একটা চাদর নদীর ওপার থেকে বোধহয় ভেসে আসছে এপারে সূর্যি ডুবছে চাল গুলোর মধ্যে তা ডুবুক তবু সূর্যি ঠাকুর বলেন সবাই পুরো সেই ডুবু ডুবু সূর্যের দিকে একদৃস্টে তাকিয়ে মনে মনে প্রার্থনা করে বলাই পাগলা কে তুমি এবার ভালো করে দাও ঠাকুর সুস্থ করে দাও বাড়ি ফিরে সেদিন আর কিছু খেতে ইচ্ছা করলো না অনুর সন্ধে সন্ধ্যে হতেই মা শুয়ে পড়লো চুপিচুপি শেষ পর্যন্ত মা এসে বসলো মাথার গোড়ায় কপালে হাত রেখে বললে শরীরটা খুব খারাপ নাকি না খিদে পেয়ে গেছে খিদে নেই অন্ধকারে মা বেশ বুঝতে পারে অনু চোখ দুটো ভিজে গেছে তাই একটু আদর করে বললে আমার সঙ্গে রান্নাঘরে আয় আজ তোর শরবত পিঠে করবি না

বুকের কাছে অনুর মুখটা টেনে নিয়েছে কেঁদে উঠলো ঝরঝর করে। অনুর তখন কথা বলতে পারছে না বুকটা তোর পার করছে কান্নায়, মা একটা হাত অনুর মুখটা টেনে ধরল সামনে তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল তুই আমাদের সঙ্গে ভালো

মরতে ইচ্ছা করে অনু এবার আর চুপ করে থাকতে পারে না মাকে বকুনি দিয়ে বলে দুধ ছাই শুধু শুধু তুমি কাঁদছো কেন আমার কিসের কষ্ট আমরা তো আমরা আছি না আমার তোমরা আছো না আমার মায়ের কান্না তবু থামেনা অনু তাই ঘুরিয়ে বলে জানো মা হম মূর্তিতার নাম নেই। নমস্কার রিকিয়া হ্যাঁ নমস্কার, কি করছেন? আমি BBC বাংলার খবর পড়ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ জুন নির্বাচন প্রসঙ্গে BBC কে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারটি আমি দেখছি।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

ওহ, আচ্ছা তো উনি কি বলছেন সাক্ষাৎকারে?

কিন্ত সেই দু'হাজার চোদ্দ সালের নির্বাচনটি তো দেশের ইতিহাসে সবচেয়ে বহুল বিতর্কিত নির্বাচনগুলোর মধ্যে একটি, তাই নয় কি দীপ?

জি জি জি, হ্যাঁ সেটাই তো, তারা আরো একশো তিপ্পান্ন আসনে বিপরীতে, বিনা প্রতিদ্বন্দ্বীতে জিতে যায়, সামনে কিন্তু আর একটি নির্বাচন আসছে, কি বলেন? হ্যাঁ, আশা করছি এবারেরটা অন্তত সুষ্ঠভাবে হবে, তাও বলা যায় না কি হয়, কারণ নির্বাচন তো। হ্যাঁ। জি জি জি, সব সময় তো একই রকম ভাবে হয় না আর গত, গত নির্বাচনের তো একটা আমাদের সামনে একটা উদাহরণ রয়েছেই। ঠিকই বলেছেন এইবার যেন একটু এইবার যেন একটু সুষ্ঠভাবে নির্বাচনটি হয় সেই আশাই করছি। হ্যাঁ তাই যেন হয়। আপনি কি করছেন?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 ও আচ্ছা, কি news চলছে এখন? এই পদ্মা সেতু নিয়ে, metro rail নিয়ে, বই ঘাটতি নিয়ে, আজকের আবহাওয়া নিয়ে, এই আর কি।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 আহ সাংবাদিকদের বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী বলছেন metro rail ওঠার আগে যেন সবাই নিয়ম কানুন মেনে- মা- আহ নিয়ম কানুন মানে তারপর ওঠে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাতে চলে, আর পদ্মা সেতু তো জানেনই কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে তর্ক বিতর্ক চলছেই। ও আচ্ছা, আর বাকিটা? আসলে কি বলুন তো আমাদের ঘরে তেমন একটা কেউ খবর দেখে না তো তাই আমিও দেখতে পাই না, তাই আপনাকে জিজ্ঞেস করছি। আহ জি আমি আপনার ব্যাপারটি বুঝতে পারছি দীপ, আহ বাকিগুলো বলতে নতুন বই বিতরণের অনুষ্ঠানে সব বই নাকি দেয়নি, পর্যাপ্ত বই পাওয়া যায়নি, পাঁচলক্ষ কম, বই কম পড়েছে এখনো এই আর কি আপনি কি এই ব্যাপারটি জানেন দীপ? আবারও জানুয়ারিতে নাকি সব প্রাথমিক পর্যায়ের বই দিয়ে দিতে পারে, দেখা যাক কি হয়।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

আহ আমার মনে হয় যে দীপ tender যারা নিয়েছে তাদের কোনো ত্রুটি হয়েছে। তা না হলে এমনটা হওয়ার কথা নয়, এই আর কি।

কাল নাকি ঢাকায় রোদ দেখা যে- যেতে পারে, উম ঢাকায় যদি এমনটা হয় তবে অন্যান্য জায়গায়ও তাই হবে আশা রাখছি, দীপ। ওহ আচ্ছা, বলা যায় না, আবহাওয়ার কি কোনো ঠিক ঠিকানা আছে? এই ভালো তো এই খারাপ। একদম ঠিকই বলেছেন, এই ভালো তো এই খারাপ, আহ এছাড়াও আমি, গাজীপুরে আর কি- কি গাড়ি চাপায় শ্রমিক নিহত হওয়ার তিনটি বাসে আগুন দিয়েছে শ্রমিক সংঘ । গাজীপুরের দিকে আতঙ্ক চলছে এখন।

জি, এইটা ঠিক বলছেন, আহ তাছাড়াও ও- ঠিক যে তারাও কি করবে সংঘর্ষ করা ছাড়া। যাই হোক আজ তো স্বদেশ প্রত্যাবর্তন দিবস, তাইনা? হ্যাঁ শুনলাম যা ভিড় দেখছি চিন্তা করছি এতো মানুষ কোথা থেকে এলো।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

এই যেমন আজ শুনলাম খবরে শোনাচ্ছে, কক্সবাজারে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে দু'জন নিহত, ফিরোজপুরে বাস চাপায় তিনজন নিহত,

আরো কয়েকটি আছে। শুধু আজকেরই খবর এটি। জি দীপ, আসলে আমি মনে করি যে যতদিন মানুষ সচেতন না হচ্ছে ততদিন কিছু সম্ভব নয়, এমনটা হতেই থাকবে। হুম কথা সত্য বলেছেন। আপনাদের ওদিকের অবস্থা, কি অবস্থা। News -এ দেখলাম, বানিজ্য মেলা চলছে, আমাদের চট্টগ্রামে তো এই দশ দিন আগে শেষ হলো। যা ভিড় ছিলো আর কি বলবো, ওখানে বেশিরভাগই শুক্রবারে ভিড় দেখা গিয়েছিলো। ও আচ্ছা। না আমাদের এখানের রাজধানীতে অদূরে পূর্বাচলে আয়োজিত বানিজ্য মেলার এবার আসলে প্রথম পাঁচদিনে ক্রেতা এবং দর্শনার্থী প্রায় আহ ষাইট হাজার ছিলো, এছাড়া আর শুক্র শনিবার এই দুই দিনে মেলার উপস্থিত ছিলো লক্ষাধিক। এর পরের তিন দিনে ক্রেতার সংখ্যা কমেছে, ফলে সপ্তাহের ছুটির দিনগুলো যেন, দিনগুলোই যেন বেচাকেনার মূল, বেচাকেনার মূল ভরসা, মেলায় অংশ নেওয়া ব্যব্যসায়ীদের কাছে। এছাড়া শুনলাম আমি গ্রাহক টানতে দেওয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়, আসবাব, electronics, home, textile,